কমলা সাদা এবং সবুজ রঙের বেলুন লাগানো দেখতে পাচ্ছি।

এখানে একটি সাইন বোর্ড দেখতে পাচ্ছি।

নীল প্যাকেটের মধ্যে আমি আরও কিছু সামগ্রী দেখতে পাচ্ছি।

এইসব বইগুলো সুন্দরভাবে গুছিয়ে অবস্থায় রাখা আসে।

এখানে একটি এ_টি_এম দেখা যাচ্ছে।

ঘরটির মধ্যে ওয়ারিং দেখা যাচ্ছে।

এবং আরও দু'জন বড় মেয়েকে দেখতে পাচ্ছি।

লালিম দেখতে পাচ্ছি লাল টকটকে।

লাল ও সবুজ রঙ্গের চারটি ব্যানার পোস্টার দেখতে পাচ্ছি।

এবং কয়েকটি চেয়ারও দেখতে পাচ্ছ--

এবং অনেক পুরুষ মহিলা দেখা যাচ্ছে।

এবং একটি দোকান দেখতে পাচ্ছি।

ফলমও দেখা যাচ্ছে ফ্রিজে র মইদ্যে বিভিন্ন প্রকারের কোকোকোলা ইস্প্রাইট ম্যাঙ্গো ইত্যাদি দেখা যাচ্চে।

এখানে একটি স্টেজ দেখা যাচ্ছে।

কয়েকটি বাল্ব সারিবদ্ধ অবস্থায় লাগানো দেখা যাচ্ছে।

জঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের গাছপালাও দেখতে পাচ্ছি।

এবং একটি সাদা কালারে এ_সি দেখা যাচ্ছে।

অজ রংয়ের পাইপও দেখা যাচ্ছে।

এবং একটি সিংহরও মূর্তি দেখতে পাচ্ছি।

এখানে কয়েকটি চেয়ার দেখতে পাচ্ছি।

এস্টেজের মাধ্যমে চেয়ার একটি চেয়ার দেখতে পাচ্ছি।

মধ্যে মারুতি সুজুকি এন্ড হোন্ডাই দেখতে পারছি।

এখানে চারজন পুরুষকে দেখা যাচ্ছে।

এখানে জিমের জন্য প্রয়োজনীয় সকল ধরনের সামগ্রী--

এবং লাল লাল কালার ও দেখা যাচ্ছে।

দুটি শাটারের রং হচ্ছে নীল।

সাইনবোর্ডটিতে লেখা আছে টয়লেট ।

নদীর মধ্যে জল প্রচুর ছিল।

সাইনবোর্ডের মাধ্যমে একটি খেঁকশিয়াল দেখতে পাচ্ছি।

স্মার্ট কেনেল লেখা দেখতে পাচ্ছি।

লাল রঙের কাপড় পরানো একজন লোককে দেখতে পাচ্ছি।